এটি আমাদের এলাকার একটি নদী। এই নদীটি খুবই সুন্দর।

গোল্ডেন কালার এর মূর্তি রয়েছে এবং চারিপাশে বুদ্ধদেবের জীবন বৈশিষ্ট্য গুলিকে--

ছাড়া হয়েছে। এখানে প্রায় দশটির মতো বোট রয়েছে প্রতিটি বোট -এ একজন করে চড়তে পারে।

এটি আমাদের এলাকার একটি টেনিস কোর্ট এই টেনিস কোর্ট টি একটি ইনডোর টেনিস কোর্ট এই টেনিস কোর্ট এর মধ্যে টেনিস খেলা প্র্যাক্টিস করা হয়ে থাকে।

এটি আমাদের এলাকার একটি পর্যটন ক্ষেত্র এই জায়গাটি খুবই সুন্দর এই জায়গাটির চারিপাশে রয়েছে পাহাড়।

এ .টি .এম. সেন্টার এখানে সবসময় মানুষের আসা যাওয়া লেগেই থাকে ব্যাঙ্ক -এর পাশে মানুষজন--

যাত্রার বিভিন্ন মুহূর্ত গুলিকে খোদাই করে রাখা হয়েছে।

এই বাস স্ট্যান্ড -টির চারিপাশে রয়েছে অসংখ্য বড়বড় বিল্ডিং ।

ফিটিং এর কাজে লাগানো হয় এবং এগুলি থেকে বিভিন্ন রকমের বড়বড় যন্ত্র তৈরী করা হয়।

ফ্ল্যাট টির সামনে একটি পার্কিং এরিয়া রয়েছে। ফ্ল্যাট টির বাইরে--

এই ব্যাঙ্ক এই এলাকার মানুষকে অনেক পরিষেবা প্রদান করে থাকবে।

মাছ বিক্রেতারা মাছ বিক্রির সাথে সাথে মাছ কেটে বাছাইও করে দিয়ে থাকে।

তাকে আরো বেশি করে উৎসাহ দিচ্ছে পুরো স্টেজ কালারিং পেপার এ ভরে গিয়েছে।

ভ্রমণ করতে আসা মানুষ জনেরা এই গন্ডারের পিঠে উঠছে। তারা ফটো তুলছে।

এখানে প্রায় অসংখ্য ডিপার্টমেন্ট রয়েছে। প্রতিটি ডিপার্টমেন্ট -এ আলাদা আলাদা মেশিন রয়েছে।

এখানে অনুষ্ঠান এখনো শুরু হয়নি। খুব শিগগিরি অনুষ্ঠান শুরু হয়ে যাবে-এ।

এটি আমাদের এলাকার একটি পার্ক এই পার্ক টি বেশ বড় পার্ক এর চারিপাশে বসার জন্য খুব সুন্দর সুন্দর--

এটি আমাদের এলাকার একটি বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ড চত্ত্বর টি বেশ বড় এখানে বিভিন্ন রুটের এর বাস দাঁড়িয়ে থাকে।